আমরা এখন আলোচনা করবো বৌদ্ধ ধৰ্ম সম্পর্কে। আপনি বৌদ্ধ ধৰ্ম সম্পর্কে কি জানেন বৌদ্ধ ধৰ্ম কে বোধ ধর্মও বলা হয়। এবং ধর্ম বিনয় হল একটি ভারতীয় ধর্ম বা বুদ্ধির দার্শনিক ঐতিহ্য শিক্ষার উপর ভিত্তি করে, এটি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে বর্তমান উত্তর ভারতে একটি তপস্বী আন্দোলন হিসেবে শুরু হয়েছিল এবং এটি ধীরে ধীরে সিল্ক রোডের মাধ্যমে সমগ্র এশিয়ায় ছড়িয়ে পড়ে। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম। পাঁচশো কুড়ি মিলিয়নেরও বেশি সেখানে অনুসারে বৌদ্ধ আছে। যারা বিশ্বের জনসংখ্যার সাত শতাংশ বুদ্ধি কেন্দ্রীয় শিক্ষা হল আসক্তি থেকে মুক্তি বা অস্তিত্বকে আঁকড়ে থাকা বেঁচে থাকার উদ্দেশ্যকে গুরুত্ব দেয়। পরের দিকে বলা হয় অস্থিরতা অনিত্য অতৃপ্তি এবং স্থায়ী সারাংশ এর অনুপস্থিতি দ্বারা চিহ্নিত করা হয়। তিনি মধ্যপতির পক্ষে ছিলেন আধ্যাত্মিক বিকাশের একটি পথ যা চরম তপশিবাদ এবং হেডোনিজম উভয় থেকে বিচ্ছু ব্যাপকভাবে বেঁচে থাকে এই পথের সারমর্ম নোবেল আর্ট ফোল্ড পাথে প্রকাশ করা হয়েছে। বৌদ্ধ নৈতিকতা এবং ধ্যান অনুশীলনের মাধ্যমে মনের প্রশিক্ষণ আরও ব্যাপকভাবে পর্যবেক্ষণ করা অনুশীলনের মধ্যে রয়েছে। সন্ন্যাসবাদ বৌদ্ধ ধর্ম ধর্ম ও সঙ্ঘে স্বরণ গ্রহণ এবং পরিপূর্ণতার চাষ পারমিতা বৌদ্ধ বিদ্যালয়গুলি মুক্তির পথ। সেই সাথে বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং তাদের নির্দিষ্ট শিক্ষা ও অনুশীলনের সাথে আপেক্ষিক তাৎপর্য এবং সত্যতা এর ব্যাখ্যা পরিবর্তিত হয়। প্রদত্ত ধীরবাদ প্রবীনদের বিদ্যায় এবং মহাযান মহাযান থেরবাদ ঐতিহ্য নির্বাণ অর্জনের উপর জোর দেয়। আর্ধা নির্বাপন ব্যক্তি সত্যকে অতি অতিক্রম করার এবং মৃত্যু ও পুনর্জন্মের সংসার চক্রের অবসানের একটি উপায় হিসেবে যখন মহাযান ঐতিহ্য

সংস্কৃত, পালি, তিব্বতি এবং চেনা অনেকগুলি বিভিন্ন পাঠ্য সংগ্রহ করা রয়েছে। বুদ্ধির জীবন বুদ্ধির জীবনের বিবরণ অনেক প্রাথমিক বৌদ্ধ গ্রন্থে উল্লেখ করা হয়েছে। কিন্তু অসংগত তার সামাজিক প্রেক্ষাপট ও জীবন বিশদ বিবরণ প্রমাণ করা কঠিন এবং সঠিক তারিখ গুলি অনেক। প্রাথমিক গ্রন্থে বুদ্ধির পারিবারিক নাম গৌতম, পালি, গৌতমা যখন কিছু গ্রন্থে সিদ্ধার্থকে তার উপাধি দেওয়া হয়েছে। তিনি বর্তমান নেপালের লুম্বিনিতে জন্মগ্রহণ করেন এবং কপিলাবস্তুতে বড়ো হন। আধুনিক নেপাল ভারত গঙ্গার সমতলের একটি শহর সীমান্তে কাছে এবং তিনি তার জীবন কাটিয়েছেন যা এখন আধুনিক বিহার এবং উত্তর প্রদেশ। কিছু হেজিওগ্রাফি কিংবদন্তি বলে যে তার পিতা সুধোদন নামে একজন রাজা

তার মা ছিলেন রানী মায়া দাবি গুলি গৃহীত হয়। কারণ প্রমাণের সংমিশ্রণ থেকে বোঝা যায় যে তিনি শাক্য সম্প্রদায়ের জন্মগ্রহণ করেছিলেন। একটি ছোট অভিজাত বা প্রজাতন্ত্রের মতো পরিশোধ দ্বারা শাসিত। যেখানে কোন পদমর্যাদা ছিল না, কিন্তু যেখানে জ্যেষ্ঠতা গুরুত্বপূর্ণ। তিনি যে সমাজে বেড়ে উঠেছিলেন সে সম্পর্কে শিক্ষা এবং দাবি গুলি সম্ভবত পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রন্থগুলিতে আবিষ্কৃত এবং প্রেরণ করা হয়েছিল। প্রারম্ভিক

ছাব্বিশ এবং MA দুশো চার এ এর চীনা সমান্তরালে গৌতমকে জীবন ও মৃত্যুর যন্ত্রণা দুঃখ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এটি এর অবিরাম পুনরাবৃত্তি দ্বারা অনুপ্রাণিত হয়েছিল পুনর্জন্মের কারণেই। এইভাবে তিনি যন্ত্রণা থেকে মুক্তির সন্ধানে যাত্রা করেন। নির্বান নামে পরিচিত প্রারম্ভিক লেখা এবং জীবনী বলে যে গৌতম প্রথম দুই ধ্যান শিক্ষকের সাথে সাক্ষাৎ করেছিলেন। নাম অধরা কালাম সংস্কৃত ওরাদা কলাম এবং উদাকা রামপুর সংস্কৃত উদ্রকা রাম পুত্র তার অধীনে অধ্যায়ন করেছিলেন, ধ্যান এবং দর্শন শিখিয়েছিলেন। বিশেষত শূন্যতা অর্জনের উপর ধ্যান পূর্বের থেকে এবং পরেরটি থেকে কোনোটিই নয় উপলব্ধি বা অউপলব্ধির ক্ষেত্র। চারটি মহৎ সত্য দুঃখ কষ্ট এবং এর সমান চারটি সত্য বৌদ্ধ ধর্মের মৌলিক অবস্থানের প্রতিনিধিত্ব করে। আমরা অস্থায়ী অবস্থা এবং জিনিসগুলিকে আকাঙ্ক্ষা করি এবং আঁকড়ে থাকি যা বেদনা দায়ক সন্তুষ্টি জনক। এটি আমাদেরকে সংসারে আটকে রাখে পুনর্জন্ম দুঃখ এবং পুনরমৃত্যু এর অন্তহীন চক্র।

অষ্ট গুন পথ অনুসরণ করা। দুঃখের সত্যটি হলো মৌলিক উপলব্ধি যে এই জাগতে জগতের জীবন দুঃখ এবং অতৃপ্ত অস্থায়ী অবস্থা এবং জিনিসগুলির জন্য আঁকড়ে থাকা এবং আকাঙ্ক্ষা সহ সন্তোষ করতে অক্ষম। সমস্ত শর্ত যুক্ত ঘটনার অসন্তোষজনক প্রকৃতি এবং সাধারণ নিরাপত্তাহীনতা বা বেদনা দায়ক দুঃখকে সাধারণত দুঃখ হিসেবে অনুবাদ করা হয়।

ন্তরীণভাবে অসন্তোষজনক প্রকৃতিকে নির্দেশ করে প্রতিনিধিত্ব করে। আনন্দদায়ক কিন্তু ক্ষণস্থায়ী অভিজ্ঞতা সহ আমরা রাজ্যগুলির কাছ থেকে সুখ আশা করি এবং যে জিনিসগুলি অস্থায়ী এবং সেই জন্য প্রকৃত সুখ পেতে পারে না। বৌদ্ধ ধর্মে দুঃখ হলো অস্তিত্বের তিনটি প্রতীকের মধ্যে একটি অস্থিরতা এবং অন্ত অশ্ব সহ অস্থায়ী আনিকা কিন্তু তাদের বিপরীত এটাও দাবি করে যে জীবিত প্রাণীর কোন স্থায়ী আত্মা বা আত্মা নেই। অজ্ঞতা বা ভুল ধারণা আবির্রা যেকোনো কিছু স্থায়ী বা যেকোনো সত্ত্বা একটি স্বয়ং আছে, তা একটি মিথ্যা বোঝাপড়া হিসাবে বিবেচিত হয় এবং আঁকড়ে থাকা এবং কষ্টের মূল উৎস চক্র কি সংসার সংসার মানে বিচরণ বা জগত যার অর্থ চক্র। চক্রাকার পরিবর এটি পুনর্জন্মের নীতি এবং সমস্ত জীবন বস্তু অস্তিত্বের চক্র যা সমস্ত প্রধান ভারতীয় ধর্মের মতো বৌদ্ধ ধর্মের একটি মৌলিক ধারণা। ইচ্ছা এবং অবিদ্যা অজ্ঞান এবং

জন্ম দুটি পান গাছ এবং একটি বুলেভারদের পিছনে একটি বিশাল পাহাড় যেখানে বুদ্ধকে দাহ করা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। কুশীনগর উত্তর প্রদেশ ভারত রামঘর স্তুপ আঞ্চলিকভাবে বুদ্ধের সমাধিস্থল বলে বিশ্বাস করা হয়। পুনর্জন্ম বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে একটি জীবিত প্রাণী সম্ভাব্য জীবন ধারণ করে বিভিন্ন সম্ভাব্য রূপের মধ্যে একটি জীবন গুলি একের পর এক যুগের মধ্য দিয়ে যায়। প্রতিটি গর্ভধারণ থেকে

জড়িত নয়। এর কারণ হলো বৌদ্ধদের অনাত্মীক মতবাদ সমষ্টি এনাকমান নো সেলফ। অন্য ধর্মের শ্বাশ্বত আত্মা বা অপরিবর্তনীয় শ্বাশ্বত আত্মার থেকে আলাদা অনুমানগুলিকে প্রত্যাখ্যান করে। বৌদ্ধ তো ঐতিহ্য গুলি ঐতিহ্যগতভাবে একজন ব্যক্তির পুনর্জন্ম কি সেই সাথে মৃত্যুর পর পুনর্জন্ম কতক্ষণ হয় সেই সম্পর্কে মতভেদ করে না। এতে দ্রুত ঘটে, কিছু বৌদ্ধ সাহিত্য ঐতিহ্য দাবি করে যে কোন স্বয়ং নেই নীতির অর্থ হল কোন স্থায়ী সত্য নেই তবে একটি অবিশ্য ব্যক্তিত্ব রয়েছে। পুতগল যিনি এক জীবন থেকে অন্য জীবনে স্থানান্তরিত হন। বেশিরভাগ বৌদ্ধ ঐতিহ্য বিপরীতে বিকশিত হওয়ার পরেও জ্ঞান একজন ব্যক্তির চেতনা দাবি করে। ঘটছে একটি ধারাবাহিক কতা হিসাবে বিদ্যমান

এটি পুনর্জন্মের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার জন্য যান্ত্রিক বৃত্তি অর্জিত ক্ষমতা বা দুর্বলতার উপর নির্ভর

বিশ্বকে চালিত করে। প্রতিটি জীবের জন্য দুর্ভোগ এবং পুনর্জন্মের অন্তহীন চক্র ভালো দক্ষ কর্ম পালি কুশল এবং খারাপ অদক্ষ কর্মফল অচেতন গ্রহ আলায় বীজ উৎপন্ন করে যা, এর জীবনে বা পরবর্তী পুনর্জন্মে পরিপক্ক হয়। কর্মের অস্তিত্ব বৌদ্ধ ধর্মের একটি মূল বিশ্বাস যেমন সমস্ত প্রধান ভারতীয় ধর্মে এবং এটি নিয়তিবাদ কে বোঝায় না বা একজন ব্যক্তির সাথে যা ঘটে তা কর্মের কারণে হয়। কর্মী বৌদ্ধ মতবাদের একটি কেন্দ্রীয় দিক হলো যে অভিপ্রায় চেতনা গুরুত্বপূর্ণ এবং ফল বা ফল ফল বা বিপাক ফলাফল আনতে এটি প্রয়োজনীয়। তবে মন্দকর্ম কোন ক্রিয়া না থাকা সত্ত্বেও জমা হয় এবং শুধুমাত্র অসুস্থ বা ভালো চিন্তা ধারণ করলে কর্মের বীজ উৎপন্ন হয়। এইভাবে দেহ কথা বা মনের ক্রিয়া গুলি কর্মের বিজের দিকে পরিচালিত করে নেওয়া হয়। বৌদ্ধ ঐতিহ্য পুনর্জন্মের রূপ পুনর্জন্মের ক্ষেত্র জীবনের দিক গুলিতে কর্মের আইন দ্বারা প্রভাবিত একটি সত্তার প্রতিক এবং বর্তমান জীবনে সামাজিক শ্রেণী চরিত্র এবং প্রধান জীবনকালের শর্ত অন্তর্ভু এটি বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই মানুষ এবং দেবতা সহ অস্তিত্বের ছয়টি ক্ষেত্রের প্রতিটি সত্তাকে বিস্তৃত করে।

ক্তি শুধুমাত্র উদ্দেশ্য এবং নৈতিক জীবন দ্বারা চিহ্নিত করা হয় না। সংগ্রহ করে কিন্তু অন্যদের থেকে মাল ও সেবার

একজন ব্যক্তি জীবিত পরিবারের সদস্য এবং পূর্ব পুরুষদের কাছে একজনের ভালো কর্ম হস্তান্তর করতে পারে। সাঁচিতে বুদ্ধের আধ্যাত্মিক মুক্তি মুখ্য বা জাগরণ বোধি এর একটি অনন্য চিত্র বুদ্ধকে চিত্রিত করা হয়নি। শুধুমাত্র বোধি বৃক্ষ এবং আসন দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে যন্ত্রনার অবসান এবং নির্বাণ অর্জন যা পুনর্জন্মের চক্রের সমাপ্তি ঘটায়। বুদ্ধির সময় থেকেই সন্ন্যাস জীবনের বৌদ্ধ পথের প্রাথমিক এবং শরীয়লজিক্যাল লক্ষ্য ছিল। পথ ত্রুটি সাধারণত নোবেল আর্ট ফোল্ড পাথ বোঝাতে নেওয়া হয় তবে পথ এর অন্যান্য সংস্করণগুলিও পাওয়া যায়। জ্ঞান বা অন্তর্দৃষ্টি এবং যথাযথ মুক্তি বা মুক্তি সাম্মাভিমতি অবসান এবং মুক্তি অর্জনের উপায় হিসেবে নির্মাণের আক্ষরিক অর্থ বিলুপ্তি বিলুপ্তি ধ্বংসের সাথে যুক্ত দুর্ভোগের চক্রের অবসান ঘটায় এবং পুনর্জন্ম ও পুনর্জন্মের দিকে নিয়ে যায়। শূন্যতা অর্জন করে বুঝতে পেরে যে একটি সৎ

শূন্যতা অর্জন করে যে নির্বাক অবাস্তব এবং অবশেষে ইচ্ছাহীনতার দ্বার পেরিয়ে অপ্রাণিহিত নির্বান উপলব্ধি করা হলো নির্বান কামনা না করার অবস্থা। পরম মুক্তি জ্ঞান পরম সুখ পরমানন্দ নির্ভীকতা স্বাধীনতা অস্থিরতা অনির্ভরশীল উদ্ভব এবং অপরিমেয় এবং অবর্ণনীয় হিসেবে বর্ণনা করা হয়েছে এটি আংশিকভাবে আলাদা। আধ্যাত্মিক মুক্তির একটি অবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে যা শূন্যতা এবং অসএর উপলব্ধি দ্বারা চিহ্নিত করা

এবার আমরা আলোচনা করব ডিসনিল্যান্ডের ইতিহাস সম্পর্কে। ডিসনিল্যান্ডের ইতিহাস ডিসনিল্যান্ড ক্যালিফোর্নিয়ার

ওয়ার্ল্ড ডিজনির সরাসরি তত্ত্বাবধানে ডিজাইন ও নির্মিত হয়েছিল। ডিজনি প্রাথমিকভাবে বার ব্যাংকে তার ষ্টুডিও সংলগ্ন একটি পর্যটন আকর্ষণ গড়ে তোলার কল্পনা করেছিল। যারা দেখতে চান ভক্তদের বিনোদন দিতে যাই হোক তিনি শীঘ্র ছিলেন যে প্রস্তাবিত সাইট টি তার ধারণার জন্য খুব ছোট ছিল। স্টেন ফোর্ড রিসার্চ ইনস্টিটিউট কে তার প্রকল্পের জন্য একটি উপযুক্ত স্থান নির্ধারণ করার জন্য একটি সম্ভাব্যতা অর্ধয়ন পরিচালনা করার জন্য নিয়োগ করার পর ডিজনি উন্নিশশো তিপান্ন সালে আনাহিমের কাছে একটি একশো সাত একর পঁয়ষট্টি হেক্টর জায়গা কিনেছিল। পার্কে একটি সৃজন শীল দল দ্বারা ডিজাইন করা হয়েছিল, যা ওয়ার্ল্ড দ্বারা নির্বাচিত হয়েছিল। এমন বাহ্যিক প্রতিভা, ডিজনি ওয়ার্ল্ড কোন দেশে?

ফ্লোরিডা মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড ম্যাজিক কিংডম ইপো কট অ্যানিমাল কিংডম হলিউড ষ্টুডিও প্লাস ডিজনি প্রিঙ ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ডিজনিল্যান্ড রিসোর্ট ডিজনিল্যান্ড পার্ক ডিজনি ক্যালিফোর্নিয়া এডভেঞ্চার প্যারিস ফ্রান্স ডিজনিল্যান্ড প্যারিস ডিজনিল্যান্ড পার্ক ওয়ার্ল্ড ডিজনি ষ্টুডিও পার্ক। কোন দেশের সেরা ডিজনিল্যান্ড আছে টোকিও ডিজনি সী এখনোও ডিজনি বিশ্বের সেরা থিম পার্ক এমনকি পার্কটি দুই হাজার বাইশ সালে বন্ধ হয়ে যাওয়ার পরেও আশা করি আপনি ডিজনি পার্ক পাওয়ার রাঙ্কিংসের এই নতুন সংস্করণটি উপভোগ করেছেন। কোন দেশের সেরা ডিজনিল্যান্ড আছে, টোকিও ডিজনিল্যান্ড কোন ডিজনি

আপনি যদি ভিড় এড়াতে এবং রাইড গুলি উপভোগ করার আশা করেন তবে এটি আপনার ম্যাজিক কিংডম দিনের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তোলে। তিনি ওয়ে প্রতিষ্ঠা করেন, আজকের ওয়ার্ল্ড ডিজনি ইমাজিনারি এর অগ্রদূত উন্নিশশো চুয়ান্ন সালে নির্মাণ শুরু হয় এবং পার্কটি সতেরো জুলাই উন্নিশশো পঞ্চান্নয় ABC টেলিভিশন নেটওয়ার্কে একটি বিশেষ টেলিভিশন প্রেস ইভেন্টের সময় উদ্বোধন করা হয়। নিউজিল্যান্ড ডিজনিল্যান্ড উন্নিশশো ছেষট্টি সালে নিউ অরনিন স্কয়ার উন্নিশশো বাহাত্তর সালে বিয়ার কান্ট্রি উন্নিশশো তিয়াত্তর সালে মিকি শো টুন টাউট এবং দুই হাজার উন্নিশ সালের স্টার ওয়াশ গ্যালাক্সি এজ সহ সম্প্রসারণ এবং বড়ো সংস্কারের মধ্য দিয়ে গেছে। ওপরন্ত ডিজনি ক্যালিফোর্নিয়ার অ্যাডভেঞ্চার পার্ক দুই হাজার এক সালে আসল ডিজনিল্যান্ড পার্কিং লটে খোলা হয়েছিল। ডিজনিল্যান্ডে বিশ্বের অন্য যেকোন থিম পার্কের চেয়ে বেশি ক্রমবর্ধমান উপস্থিতি রয়েছে। এটি খোলার পর থেকে সাতশো সাতান্ন মিলিয়ন ভিজিট ডিসেম্বর দুই হাজার একুশের এর মধ্যে দুই হাজার আঠেরো সালে পার্কটিতে আনুমানিক আঠেরো দশমিক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

ইতিহাসের ডিজনিল্যান্ড ধারণাটি শুরু হয়েছিল। যখন ওয়ার্ল্ড ডেজনি তার কন্যা ডায়ান এবং সেরণের সাথে লস এঞ্জেলেস এর গ্রিফিট পার্কে গিয়েছিলেন। তাদের মেরিগো রাউন্ডে চড়তে দেখার সময় তিনি এমন একটি জায়গার ধারণা করেছিলেন